এবং সবদিকে রয়েছে অনেকগুলো আলমারি।

কুল ড্রেস পড়ে আছে।

গোলাপী এবং সাদা রঙের পড়ে আছে।

একটি উষ্ণ পরিবেশের দৃশ্য সৃষ্টি হয়েছে।

এটি একটি পাকৃতিক সৌন্দর্যের ছবি।

এবং চারিদিকে রয়েছে অনেক রকমের বাঁশ ও--

যেখানে একজন লোক গেঞ্জি ও হাফ প্যান্ট পরে--

চিপস কোল্ডড্রিংকসয়ের দোকান।

এটি একটি খেলার দোকানের সামনে থেকে নেওয়া ছবি।

দেখে মনে হচ্ছে এটি কোনো স্কুল বা ওফিস -এর--

এটি একটি বাজারের ভেতর থেকে নেওয়া ছবি।

মন্দিরটি বিভিন্ন কালারের কাপড় দিয়ে সাজানো।

একটি ভবনের পথে একজন লোক পি_পি_ই পরে দাঁড়িয়ে আছেন।

পুলিশ স্টেশনের সামনে থেকে নেওয়া ছবি।

এটি একটি হোটেল বা রেস্টুরেন্টের মধ্যে--

এটি একটি হাই সেকেন্ডারি স্কুলের এর সামনে থেকে নেওয়া ছবি।

এখানে কোবরা কুমার হাই সেকেন্ডারি স্কুল লেখা।

প্রবেশদ্বারে দুটি সাদা রঙের মূর্তি দুইদিকে দাঁড়িয়ে আছে।

এখানে খোলা আকাশ খোলা ময়দান--

যা আমরা সাধারণত সংগীত ক্ষেত্রে ব্যবহার করি।

যার সিঁড়ি এসাইড থেকে শুরু হয়ে--